এখানে একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য একটি বড়ো নদী আছে এবং নদীটির সামনে একটি বোসার জায়গা আছে এখানে অনেক মানুষ জন এসেছে মাছ ধরতে অনেক গুলি ছিপ নিয়ে দাড়িয়ে আছ--